একটা বিল্ডিং আছে ওতে লেখা আছে বাড়ি ব্লক ক্রিমিয়া হেলথ সেন্টার

ব্যানার এ টাঙানো আছে ভ্যালু স্টোর বাইরে অনেকগুলো বাইক পার্কিং করা আই থিঙ্ক এটা কোনো-ও মল টাইপ্স মল ই হবে।